একটি বড় কলেজ দেখা যাচ্ছে ।

মন্দিরের মধ্যে ঠাকুর দেখা যাচ্ছে ।

এ-এ সাঁওতালরা মাদলীর ছেড়েল নিয়ে নাচছে মেয়ে ছেলে সবাই একসাথে।